একটা ভিলা আছে | তো খুব সুন্দর ডিজাইন | আর ভিলার কালার হচ্ছে এ -উঃ বাদামি কালার ইট কালার | আর জানলা আছে পাঁচ ছয়টা।

আর ভিতরে কাকু কাকুর কাজ চালিয়ে যাচ্ছে | আর অনেক মেকানিক্যাল জিনিসপত্র সব ভিতরে আছে দেখতে পারছি ।

সেলুন দোকান তার মালিক বাহিরে দাঁড়িয়ে পচ দিচ্ছে ।

হুম ডিজেল অটো এসেছে সেটা সার্ভিস চলছে বাইক স্কুটি দাঁড়িয়ে আছে সার্ভিস সেন্টার কালার টা হচ্ছে হোয়াইট কালার রেড কালার আর ব্লু কালার ।

তার সামনে অনকে গুলো বাস দাঁড়িয়ে আছে | অনকে গুলো লোক ও দাঁড়িয়ে আছে ।

আস্থা আছে । চার চারিপাশে বড়ো বড়ো ঘরবাড়ি আছে তো দু তিনটে ঘরবাড়ি এখনো তৈরী হয়নি তৈরী হচ্ছ। তো একটা ছোট্ট মতো ঘর আছে পিঙ্ক কালার -এর হোয়াইট কালার -এর। তার সামনে একটা বড়ো মতো ঘর আছে। তার নিচে একটা গাড়ি আছে।

নিউ কালার তোয়ালি পরে আছে।

দোকান সেলুন দোকান মানে যে দোকানদার সে চুল কাটছে এই ঘরটার কালার হলুদ কালার তো ক্রিম ফ্রিম অনেক রকম জিনিস পত্র আছে তো- সামনে দুটো টেবিল আছে।